-গুলো মূলত আলমারিতে খাপে খাপে সাজানো রয়েছে।

যেখানে দুটি হাস চড়ে বেড়াচ্ছে।

একটি হাঁস তার ঠোঁটটি লাগিয়ে জল খাচ্ছে।

স্টুডেন্টগুলি মূলত একটি অ্যা চাদরের ওপর বসে আছে এবং ইয়োগা করছে।

স্কুলটির মধ্যে একটি আয়নাও দেখা যাচ্ছে।

এটি একটি রাস্তাই চলমান দিশ্য যেখানে একটি গাড়ি চলতি অবস্থায় আছে এবং একটা বাইক দাঁড়িয়ে আছে মূলত।

আর গাড়িটির সামনের আ সাইড এর দিকে কিছু দোকান আছে দোকানগুলো মাহিন্দ্রার দোকান আছে কিছু।

ঠাকুরগুলোর সামনে কিছু প্লেট আছে এবং তার সামনে আ্য কিছু বাতি আছে।

মাঠের মধ্যে অনেক স্টুডেন্ট বসে রয়েছে।

এটি একটি মূলত প্রাচীরের সামনে দাঁড়িয়ে ফটো ।

বাড়িটির ওপরে টিনের ছাউনি দেওয়া আছে।

মনিটরের পা মাউয়ে মাউসের পাশে কিছু পেন আচে আর স্ট্যাপলার আছে দেখা যাচ্ছে।

সবাই প্রায় লাইন ধরে গ্যাদার হয়ে ঢুকছে মেলার মধ্যে দিয়ে এবং যেখান থেকে ঢুকছে তার আ ওপর থেকে কিছু কাপড় দিয়ে ছাউনি করা হয়েছে।

কিছু লোক বসে আছে এবং কিছু লোক ইভেন দাঁড়িয়েও আছে।

তার বাইরে দুটো লোক দাঁড়িয়ে আছে একটা দোকানের এম সামনে এবং কিছু মেয়ে হেঁটে আসছে।

এটি একটি সবুজ ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের ফটো ।

একটি কাস্টমার সাদা রংয়ের জামা পরে আছে একটি কাস্টমার লাল রঙের জামা পরে আছে।

মাছওয়ালার সামনেও কিছু ধারালো অস্ত্র দেখা যাচ্ছে মাছ কাটার।

একটি কাস্টমার পকোটের ভেতরে হাত ঢুকিয়েও রয়েছে।